সামনে একটি ছোট নদী আছে।

সামনে অনেকগুলো স্কুটি ও বাইক খুব সুন্দর করে পার্ক করানো রয়েছে।

এখানে অনেকগুলো বাইক ও স্কুটি খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

সামনে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে একটি সাইকেলে করে যাচ্ছেএ।

গোল আকৃতির একটি খুব সুন্দর ঘর দেখা যাচ্ছে।

উপরে অনেক কয়টি লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

সামনে অনেকগুলো সামান খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

এখানে একটি ছোট পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

অনেক কয়টি গাড়ি পার্ক করানো রয়েছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

রুমটা পুরো সাদা কালারের রয়েছে।

ফটো -টিতে একটি অনেক বড় মসজিদের ছবি দেখা যাচ্ছে।

ফটোটিতে একটি অনেক বড়ো মেলা বাড়ি দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে কেউ কেউ বসে আছে।

এখানে সাদা রঙ্গের অনেকগুলো লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

সামনে কয়েকটি ছোট ছোট বড় বড় বাড়ি রয়েছে।

ফটোটির ডান সাইডে একটি বোর্ডে কিছু লেখা রয়েছে।

এখানে দুটি বোর্ড রয়েছে বোর্ড দুইটিতে ইংরেজিতে কিছু লেখা রয়েছে।

এখানে তিনটি জলের বোতল লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটি অনেক বড় আইল্যান্ড লক্ষ্য করা যাচ্ছে।

এই ফটোটা দিনের বেলা তোলা হয়েছে।

এখানে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে খাবার খাচ্ছে।

ওপরের সিলিং টাতে একটি সাদা রঙের লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

ডান সাইডে দুই জোড়া জুতা দেখা যাচ্ছে।

ফটোটির ডান সাইডে দুইটি কার লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে দুইটি পুতলা রাখানো আছে।

উপরে সিলিংটাতে ইংলিশ দিয়ে কিছু লেখা রয়েছে।

ফটোটিতে একটি অনেক বড় ইস্কুল দেখা যাচ্ছে।

এখানে একটি খুব সুন্দর গেট লক্ষ্য করা যাচ্ছে।

সামনে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

সামনে কয়েকটি ছোট ছোট ঘরও লক্ষ করা যাচ্ছে।

উপরে সিলিংটাতে অনেকগুলো সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেছে।

এখানে দুইটি হলুদ রঙের লাইট লক্ষ করা যাচ্ছে।

উপরের ছিলিংটাতে অনেক কয়টি সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

এখানে একটি অনেক বড়ো ইস্কুল দেখা যাচ্ছে।

সামনে অনেক কয় জন মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েচে।

ফটোটিতে একটি অনেক বড় রেল দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো সাদা হলুদ কালারের লাইট দেখা যাচ্ছে জলতেসে।

এখানে অনেক কয়টি রেল -এর রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

সামনে অনেকগুলো সাদা রংয়ের বস্তা মাটিতে পড়ে রয়েছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড়ো বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ফটোটিতে একটি অনেক বড়ো সেলুনের দোকান দেখা যাচ্ছে।

এই ফটোটা দিনের বেলা তোলা হয়েছে।

জলিবিগুলো একটি প্লেট -এর মধ্যে রাখা আছে।

ফটো টির বা সাইডে একটি অনেক বড় লুম্বা রোড রয়েছে।